টেবিলের পিছনে একটি বড়ো আয়না রয়েছে।

মঞ্চের পেছনে একটি বড়ো পর্দাও রয়েছে।

কয়েকজন মানুষ ফুল তুলে নিয়ে যা--

ছবিটিতে একটি রেল স্টেশনের প্ল্যাটফর্ম দেখানো হয়েছে।

প্লাটফর্মটি বেশ প্রশস্ত এবং পরিষ্কার।

মাটিতে লাল ইটের টাইলস লাগানো আছে।

একজন প্রশিক্ষক একটি মেশিন পরিচালনা করছেন।

ডানদিকের মাটির একটি ঢাল রয়েছে যেখানে সবুজ ঘাস লাগানো হয়েছে।

নদীর জল স্বচ্ছ এবং পাথরগুলি ভাসছে।

দুটি ট্রাক্টরের মাঝখানে তিনজন লোগ আছে।

ফেরি চক্রটির গাড়িগুলিতে রঙিন আলো জ্বলছে।

মঞ্চটি সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে এবং ফুল ও বাতি দিয়ে সজ্জিত করা হয়েছে।

ছাদের অবস্থা খারাপ এবং কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাস্তার দুই পাশে গাছপালা রয়েছে।

একপাশে সাদা পোশাক পরা একজন ধর্মীয় সিস্টার দাঁড়িয়ে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করছেন।

শ্রেণী কক্ষটি আলোয় ঝলমল এবং ফ্যানসহ সাজানো।